এই চিত্রে আমি দেখতে পাচ্ছিএকটি চেয়ার - এবং দুইটি কিউ_আর কোড- এবং চকলেটের দোকান।

এই চিত্রে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তার সাইড -এ ল্যাম্প পোস্ট রয়েছে--

এটি সাধারণত কোন একটি অফিস একজন লোকের ফটো রয়েছে একটি ঘড়ি রয়েছে একটি টেবিলে কাগজপত্র রাখা রয়েছে সাইড এ কিছু যন্ত্রপাতি রয়ে--